টেবিলের উপর একটি কম্পুটার দেখতে পাচ্চি।

এখানে একটা অনেক বড় দোকান দেখতে পাচ্চি।

দোকানের ভিতরে কয়েক দরনের সামান দেখতে পাচ্ছি।

সাইটে আরও একটি বোলেরো দেখতে পাচ্ছি।

ঘরের সামনে কয়েকটি চিরি দেখতে পাচ্ছি।

সাইনবোর্ডের মইধ্যে নিউ মাড়োয়ারি তন্দুরি ধাবা লেখা রয়েছে।

রাস্তার মধ্যে টাইলস লাগানো রয়েচে।

এখানে কয়েকজন লুক ব্যায়াম করতাসে।

উপরে কয়েকটি লাইট লাগানো রয়েছে।

পিছনে আরো কয়েকটি ফুল রাখা রয়েছে।

ঘরের পাশাপাশি কয়েকটি কারেন্টের লাইন দেখতে পাচ্ছি।

তেলের ট্যাংকির গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা এরোপ্লেন দেখতে পাচ্ছি।

ওই প্লেনের পিছনে একটি টিল্লা দেখতে পাচ্ছি।

এই প্লেনের সামনে গাস দেখতে পাচ্ছি।

রাস্তার সাইটে একটি ড্রেন দেখতে পাচ্ছি।